অনেকগুলো পেঁয়াজ দেখতে পাওয়া যাচ্ছে।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

একজন মানুষ দেখতে পাওয়া যাচ্ছে।

পাশে গরও দেখতে পাওয়া যাচ্ছে।

চারিপাশে ছোট বড় অনেকগুলো গাছপালা রয়েসে।

এ টিন দেখতে পাওয়া যাচ্ছে।

আরো দুটি কি জন্য টি_ভি দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি দুকান রয়েছে।

আর সি_সি ক্যামেরাও দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি গেট বানানো আছে।

এই দোকানের বিতরে ফ্যানও লাগানো আসে।

এইসবের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি দুকান রয়েছে।

এই ঘরের মইধ্যে থারিয়া আসে।

আরো বিদ্যুতের বোর্ডও দেখতে পাওয়া যাচ্ছে।

বিদ্যুতের তারও দেখতে পাওয়া যাচ্ছে।

ট অনেকগুলো গরও দ্যাখতে পাওয়া যাচ্চে।

পাশে সোটো বড়ো অনেকগুলো গাসপালা দেখতে পাওয়া যাচ্ছে।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

সে ছোটবড় অনেকগুলো গাসপালাও দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে কয়েকটি দুকান রয়েছে।

আরো বিদ্যুতের ওয়ারও দেখতে পাওয়া যাচ্ছে।

ও কি জন্য ছাতার মতো জিনিস দেখতে পাওয়া যাচ্ছে।

এই এ_টি_এম -এ একটি চিড়ি দেখতে পাওয়া যাচ্ছে।

কয়েকটি টিনও দেখতে পাওয়া যাচ্ছে।

একটি সাতা দেখতে পাওয়া যাচ্ছে।

এই সবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি বিদ্যালয় রয়েসে।

এই সোটো বড়ো অনেকগুলো গাসপালা দেখতে পাওয়া যাচ্ছে।

বিদ্যুতের তারও প্রবাহিত হয়েসে ।

আর কয়েকটি গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে।

এই দোকানের মইধ্যে গ্লাস লাগানো আসে।

পাশে বিদ্যুতের খুঁটিও দেখতে পাওয়া যাচ্ছে।

এই গেইটের মইধ্যে একটি সাইনবোর্ড লাগানো আসে।